পাস তার ভিতরে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি। বাইরে তার পোল দেখতে পাচ্ছি। আকাশ দেখতে পা--

এটাও দেখে একটা সিনেমা -হল মনে হচ্ছে | যার সামনে একটা পোস্টার টাঙ্গানো আছে | আর পোস্ট টাই লেখা আছে চালবাজ | এবং পাশে একটা তাক দেখতে পাচ্ছি দুটো দরজা দেখতে পাচ্ছি | উপরে একটা বৃত্ত টাইপ এর জিনিস দেখতে পাচ্ছি।

যেটার রং নিচেরটা কালো এবং ওপর টা সাদা তার ভিতরে দেখতে পাচ্ছে অনেকগুলো গাছ।

একটা ঘর দেখতে পাচ্ছি কিছুটা বড় সামনে একটা বঅড় গাছ দেখতে পাচ্ছি গাছে অনেকগুলো পাতা তার নিচে ঘাস দেখতে পাচ্ছি একটা সরু রাস্তা দেখতে পাচ্ছি।

একটা পোল আছে সামনে কয়েকটা বিল্ডিং আছে আঁকা দেখতে পাচ্ছি যেখানে শঙ্খ বাজাচ্ছে তারপরে রাস্তায় আসতে যেতে বলছে লেখা আছে "গো স্লো " দুটো জানালা দেখতে পাচ্ছি আর কিছু তার।

তার মধ্যে মৌসুমী লেবু দেখতে পাচ্ছি ভালো বেদানা দেখতে পাচ্ছি আপেল দেখতে পাচ্ছি অনেক রকম বোতল দেখতে পাচ্ছি কাচের বয়ম দেখতে পাচ্ছি কলা দেখতে পাচ্ছি বাস - এর দোকানটাই ।